ফ্রেঞ্চি আছে-এ কত সুন্দর লাগছে দেখতে-এ হেবি বিউটি --

তোমরাও দেখাও ভাই এখানে পেরর্উর করতে হবে।

এ এরোপ্লেন -টা দেখো কত ডিজাইন -এর বানানো আছে।

এখানে স্যাটরিং লাগানো আছে মালদা জেলা কত সুন্দর লাগ্--

উটা দেখোন বাইরে উ বাঁশের একটা ব্রিজ বানানো আহে ছোট--

এটার নিচে হল কেমনা হল হয়ে আছে বড়ো-ও--

স্যামসং কোম্পানি এর মোবাইল দোকান আছে। এখানে বাইক -এ মানুষ আসা যাওয়া করছে মোবাইল লেওয়ার জন্য।

ছোটদের বাংলা ইস্কুল আছে বাংলা জেলার আছে।